তৃণমূলের পাল্টা দাবি এই পদ্ধতিগত বিষয়। এর সঙ্গে সরকার দলের যোগ নেই। ED তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে যেতে চাওয়ায় কলকাতা high court এর দ্বারস্থ হন অনুব্রত। শনিবার বিচারপতি বিবেক চৌধুরী জানান অনুব্রতকে দিল্লি নিয়ে

ফাঁকে কেন্দ্রীয় সরকারি

স্বাস্থ পরীক্ষা করানোর হবে চিকিৎসকদের ছাড়পত্র পেলে তবে নিয়ে যাওয়া হবে। সূত্রের দাবি এই বিষয়টি নিয়ে জেল কর্তৃপক্ষের কাছে খোঁজ নেওয়া হয়। কিন্তু কখন অনুব্রতকে দিল্লি পাঠানোর বন্দোবস্ত হবে? জেলে কাছে তারা কোন সু দত্ত রায়ের আসানসোলের বিশেষ সংশোধনাগারে super রবিবার ছুটিতে ছুটি রয়েছে ছুটিতে রয়েছে যাইহোক এই নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি। তবে জেলের একটি সূত্রের দাবি, অনুব্রতকে নিয়ে যেতে প্রয়োজনীয় নিরাপত্তা চাওয়া হয়েছিল। আসানসোল দুর্গাপুর পুলিশ commissionerate এর কাছে কিন্তু পুলিশের তরফে এই দিক ইতিবাচক সারা মেলেনি। যদিও পুলিশ নিরাপত্তা

commissioner সুধীর কুমার নীলকান্ত। বিকেলে বলেন যে,

চাইবেন তেমন সাহায্য করা হবে। CPM এর কেন্দ্রীয় committee র সদস্য সুজন চক্রবর্তীর অভিযোগ কৌস্তভ বাগচীর ক্ষেত্রে পুলিশের এতরকম আচরণ অতি সক্রিয়তা আর অনুব্রতের ক্ষেত্রে একরকম। যে বীররা চোর শব্দটি সুকান্ত মজুমদারের দাবি রাজ্য সরকার সম্পূর্ণ অসহযোগিতা করেছেন। এই যে, না আমরা আশঙ্কা আছি, এই রাজ্য পুলিশের দায়িত্বে থাকা কালীন অনুব্রতের পরম

ফেলে ঈদপুরের প্রচার ঢুকবে। তিনি হলেন রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের আরেকটা দাবি পুলিশ বা জেল কর্তৃপক্ষ ইচ্ছাকৃত ভাবে অভিযুক্তকে দিল্লি নিয়ে যেতে টালবাহানা করছে এই ব্যাখ্যা সম্পূর্ণ ভুল। তার বক্তব্য যে, তদন্তকারী সংস্থা তদন্ত করছেন দায়িত্ব তাদের। সেখানে হাজিরা দিতে যেতে হয়। অনেক সময় সেইখানে তাদের দায়িত্ব প্রাপ্ত অধিকারীরা আধিকারিকেরা এসে নিয়ে যান। যদি তেমন কিছু নির্দেশে আদালত না দিয়ে থাকে, সেই ক্ষেত্রে

অভিযুক্তকে তুলে দেওয়া হবে? সে নিয়ে ধোঁয়াশা থেকে

এই বিষয়ে ED কোনো প্রতিক্রিয়া মেলে নি। ED র সূত্রে জানা গিয়েছে আজ সোমবার দিল্লির রাউত এভিনিউ বিশেষ সি আই CBI আদালতে এবং কলকাতা high court এ, সমস্ত ঘটনা লিখিত আকারে জানানো হতে পারে। আবার জটিলতা কাটাতে তারাও আজ আসানসোলে বিশেষ CBI আদালতের দ্বারস্থ হবে। দ্বারস্থ হতে পারে বলে জেলের একটি সূত্রের দাবি। এরমধ্যে এদিন বীরভূমে নানুরে কিন্নাহারে দলের এক কর্মীসভায় প্রাক্তন তৃণমূল বিধায়ক অঘদর হাঁসদা হুঁশিয়ারি দেন BJPEDCBI কে কাজে লাগিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে অনুব্রত মন্ডল কে শেষ করে করতে চাইছে। অনুব্রত যদি কোনো কষ্ট